দেবেন তারপরে কিন্তু দেখা যাক মানে আপনার ধরুন suppose এমন কোন Disease সেটা already তিন মাস বা এক বছর ধরে আছে, তো সেক্ষেত্রে কিন্তু ওনার নামটা কিন্তু ওর মধ্যে added করা যাবে না।

যেটা ডায়াবেটিস তো company দিচ্ছে না ডায়াবেটিস যদি ওনার থেকেও থাকেন থাকে সেটা তো কোনো অসুবিধা না but এমন কোন অনেক রকম রোগ থাকে বা অনেক রকম Disease থাকে যেটা হয়তো ওনার এক মাস বা ছ মাস বা সাত মাস আগে থেকে আছে ওনার বা সেটা long time এর জন্য

সেটা তো already আগে থেকে করার আগে আপনার হয়ে গেছিল accident টা না তো সেক্ষেত্রে সেটার সেটা operation করার জন্য এই insurance এ কিন্তু আপনি claim করতে পারবেন না। তো ওই জন্য medical test হবে না medical test টা হওয়ার পর এবং আপনাকে বলে দেওয়া হবে যে এই benefit গুলো আপনি পাবেন এইগুলো পাবেন না।

আপনি দেখে নিন mam আমি আপনাকে plan details টা তাও পাঠিয়ে দিচ্ছি। আর ওখানে Mail এর মধ্যে মানে hospital list আর lab এর list গুলো ওখানে পেয়ে যাবেন, তো আপনার আরো সুবিধা হবে। জানতে যে আপনার set এর মধ্যে বা আপনার locality wise যে গুলো available আছে কিনা তো তাহলে আপনার ক্ষেত্রেও

ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি okay ? thank you টাইম দেওয়ার জন্য ধন্যবাদ ,আপনার দিন শুভ হক

হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আজকে আজকে আমরা কথা বলবো আহ education নিয়ে। বাংলাদেশের শিক্ষাখাত নিয়ে কথা বলবো। তো শিক্ষাখাত সম্বন্ধে আমাদের শিক্ষাখাত কোন পর্যায়ে বর্তমানে আছে সে বিষয়ে আপনি একটু যদি বলতেন। বাংলাদেশের শিক্ষাখাত বর্তমানে অনেক ভালো পর্যায়ে আছে এবং শিক্ষাখাতে ব্যপক উন্নতি সাধিত হয়েছে।

, general বা সাধারণ শিক্ষাব্যবস্থা,

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই তিন ধরনের শিক্ষাব্যবস্থা আছে বর্তমানে। উম general শিক্ষাব্যবস্থা যেটা সাধারনত; উম high school level বা primary থেকে শুরু করে high school level পর্যন্ত বোঝায় আর কারি ওই; ‍শিক্ষাব্যবস্থা যেটা হাতে-কলমে শিক্ষা দেওয়াকে কারিগরি শিক্ষাব্যবস্থা বলে। মাদ্রাসায় শিক্ষাব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হল ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এই তিন ধরনের শিক্ষাব্যবস্থা আছে। এর পাশাপাশি গণশিক্ষা বা স্বাক্ষরতার হার কমানোর জন্য বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন চেনি পেশার মানুষের জন্য শিক্ষাব্যবস্থা আছে। সেক্ষেত্রে বিভিন্ন চেনি পেশার মানুষ সেখানে লেখাপড়া করতে পারে এবং অধ্যয়ন করতে পারে নিরক্ষতার হার কমানোর জন্য। বাংলাদেশে দুই version এ লেখাপলা চলে একটা হল বাংলা version একটা হল ইংরিজী version। বাংলা version এ সবাই লেখাপড়া করে english আন্তর্জাতিক ভাষা english version এও লেখাপড়া চলে english medium school আছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে এবং পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মান বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে উম আপনে বলেন যে শিক্ষাক্ষেত্রে মান বৃদ্ধির ফলে আমাদের সমাজে কিরুপ পরিমাণ প্রভাব পড়ছে? বর্তমান সমাজে আমাদের শিক্ষার এর যে ব্যবস্থাপনা সেটি ব্যপকভাবে উন্নত হয়েছে আমরা সবাই জানি। সে উন্নতির ফলে আমাদের আহ জন সচেতনতা বেড়েছে আহ কুসংস্কার কমেছে। এবং আমাদের শিক্ষার যে মান উন্নয়ন হয়েছে তার জন্য আমাদের আত্মকর্মসংস্থান যেটার কেবলই আমরা আত্মকর্মসংস্থান আহ বেড়েছে এবং প্রতিনিয়তই আমাদের মধ্যে কেউ বেকার থাকছে না। বেকার যে সমস্যাটা সেটা শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি লাভ করতে পেরেছি। এবং এই শিক্ষাখাতটা আমাদেরকে আমাদের বাবা মা এবং এর যারা এখন পর্যন্ত শিক্ষার আওতায় আসেনি তাদেরকেও আমরা আমরা শিক্ষিত হয়ে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টা করছি। এবং আমরা প্রায় আশি শতাংশের উপরে সেটা পেরেছি। সেক্ষেত্রে আরো কিভাবে আমরা

এই শিক্ষাব্যবস্থাটাকে প্রবৃদ্ধি বা উন্নতির দিকে নিয়ে যেতে পারে সে বিষয়ে আপনি একটু বলবেন।

আগেকার দিনে মানুষগুলো উম খাতা কলম খাতা-কলম দিয়ে এখন লেখাপড়া চলছে। আগের সময় তালের পাতাতে লেখাপড়া চলত। যুগের কিন্তু পরিবর্তন হয়েছে মানুষ কিন্তু upgrade হয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান যুগের যে class ভিত্তিক system বা ব্যবস্থা সেই system এ অনুযায়ী দেখা যায় যে এখন বর্তমানে projector এর মাধ্যমে class এখন বর্তমানে শিক্ষাব্যবস্থার জন্য বিভিন্ন protocol ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্নখানিক বাদেও website তৈরি করা হয়েছে। বিভিন্ন school বিভিন্ন college বিভিন্ন university বিভিন্ন জায়গায় সেসব website এর প্রচলন আছে পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নতির পাশাপাশি প্রযৃুক্ত প্রযুক্তিগত দিকেও পরিবর্তন এসেছে এতে প্রযুক্তির প্রভাব বেড়ে গিয়ছে এবং শিক্ষার মান উন্নত বর্তমানে শিক্ষাব্যবস্থা খুবই ভালো এবং সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে আরো উন্নতি ও বেগবান করার জন্য আমাদের সবাইকে প্রযুক্তিগত ব্যবহারে এবং দক্ষতার বিষয়ে সক্ষম হতে হবে। প্রযুক্তিগত প্রায় সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও সুবিধা আসবে এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি ধাবিত হবে,

আমাদের বাংলাদেশ সরকারের

যে উদ্যোগ সেই উদ্যোগ অনুযায়ী এর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মাধ্যমে এর যেই শিক্ষাব্যবস্থাটা আছে সেই শিক্ষাব্যবস্থাটা এর কোন ধাপে বর্তমানে আছে এটাকে আরো বেগবান করার জন্য

আপনি গুরুত্বপূর্ন একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পাঁচটি তার মধ্যে শিক্ষা একটি। শিক্ষাখাতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং বর্তমানে যে শিক্ষাখাতে; উন্নতি করার চেষ্টা চলছে শিক্ষাখাতে উন্নতির জন্য অনেক web protocol ব্যবহার করা হচ্ছে পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নতির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও উন্নতি। কাম্য করছে। এখন class করতে হয় না। এখানে এর online এ class করছে পাশাপাশি projector এর মাধ্যমে class নিচ্ছে। sir কে আর আগের মত ভাবে বুঝাইতে হয় না সবাইকে এক জায়গায় নিয়ে সবাইকে বুঝাতে পারচ্ছে এবং ,

student এর জন্য একটা আলাদা ID unique ID সেইগুলো দ্বারা student রা log in করে যেকোনো teacher এর পরামর্শ নিতে পারবে। পরামর্শ নিয়ে বিভিন্ন school এর teacher রা বিভিন্ন জায়গার teacher এর সাথে কথা বলতে পারবে। পাশাপাশি teacher এর সাথে বিভিন্ন বাচনভঙ্গিতে কথা বলতে পারছে, প্রযুক্তিগত দিকে পরিবর্তন এসে শিক্ষাক্ষেত্রে উন্নতির ফলে আমদের দেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে। আচ্ছা আপনে বলেন। বর্তমান শিক্ষাব্যবস্থাতে

প্রাথমিক শিক্ষা হতে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত আমাদের সরকারের যে নিয়মিত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিটি চলছে সেই কর্মসূচি অনুযায়ী আমরা কী এর পরের শিক্ষাব্যবস্থাটাকে আরো বেশি বেগবান করার জন্য আমরা অন্যকোনো অন্যকোনো কিছু আহ কোনো নতুন কিছু যোগ করতে পারি কিনা? সে বিষয়ে আপনার ধারনা

আপনার প্রশ্ন বুঝতে হ্যাঁ আপনের প্রশ্ন আমি বুঝতে পারছি সেটা হল যে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত যে বই দিচ্ছে এটা সরকার মানে নিজস্ব অর্থায়নে খুব ভালোভাবে বিতরণ করছে পাশাপাশি smart বাংলাদেশ বিনির্মানের জন্য smart প্রযুক্তি ব্যবহারের জন্য প্রত্যেকটা school college বা এমন পর্যায়ে চলে আসবে যে একসময় বই থাকবে না। কাগজ-কলম থাকবে না সেই সময় ধরেন আপনের tab বা laptop বা phone এর মাধ্যমে আপনার সকর কিছু file আকারে সংরক্ষণ করে রাখবে। পাশাপাশি সেইগুলো অধ্যায়ন করবে এবং online exam system চালু হয়ে যাবে এখন যেমন হাতে কলমে আমরা উম কাগজে

লিখে যে পরীক্ষাগুলো দিই, তখন সেটা হয়ত থাকবে না। প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে এগুলোর উন্নতি হবে এবং পাশাপাশি শিক্ষার মানও উন্নয়ন ঘটবে। এই জন্য শিক্ষাক্ষেত্রে বর্তমানে ভালো ভবিষ্যতে আরো বেশি উন্নতি করতে পারবে। আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন জি।

শিক্ষাক্ষেত্রে যে হম জি শিক্ষাক্ষেত্রে যে উন্নতিটা হচ্ছে বর্তমান পর্যায়ে সেটা প্রযুক্তিগত দিক দিয়ে বা খারাপ দিকে প্রবাহিত হবে এই যদি আপনি কিছু বলতেন।

আহ সবসময়ই প্রযুক্তিটা আহ আমাদের জন্য শুভকর তবে এই প্রযুক্তি যে সুদিক সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে এবং যেটা এর যে side effect সেটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের বর্তমান শিক্ষার্থীরা কোন দিকে এগুচ্ছে

শিক্ষাব্যবস্থাটাকে তারা কী সাদরে গ্রহন করছে না শিক্ষাব্যবস্থার আড়ালে তারা , অন্যদিকে কোথাও চলে যাচ্ছে সে বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা পরবর্তী generation কে কতটুকু শিক্ষা দিতে পারছি এটিরও যাচাই বাছাই আমাদের জন্য আবশ্যক। তো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ সুন্দর একটি দেশ। এদেশের শিক্ষাব্যবস্থাটা খাদ্য, বস্ত্র, বাসস্থান এর পাশে চিকিৎসাটা আছে এর চিকিৎসার পরেই কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা অর্থাৎ শিক্ষাটা কিন্তু শেষের দিকে চলে গেছে। আমরা যদি এই দিকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই শুভকর হবে। তো এ বিষয়ে, পরবর্তী যেই generation আসবে তাদের, হাতে খাতা কলমের বাদ আহ খাতা কলম বাদে আপনে বললেন tab, laptop অথবা mobile phone এর মাধ্যমে যেই digital প্রযুক্তির মাধ্যমে আপনি শিক্ষাব্যবস্থার কথা বলছেন

কতটুকু কার্যকর হবে এবং কতদিন লাগার~ লাগতে পারে?

positive কাজে ব্যবহার করে তালে positive ভাবে হবে। এটা পযু্ক্তিগত পরিবর্তন না মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। মানুষের মানুসিকতার পরিবর্তন ঘটলেই পুযুক্তিগত ঘটবে মানুষ যদি বুঝতে পারে যে এই জিনিসটা খারাপ তাহলে ওইটাতে না বা অনেকজন আছে যে negative একটা প্রথমত মানুষের মানুসিকতার পরিবর্তন করতে হবে। করার পাশাপাশি পুযুক্তিগত দিকে একটু পরিবর্তন চলে এসেছে সেইগুলো উন্নতি সাধিত হবে এবং ভবিষ্যতে পজন্মের জন্য এটা একটা ভালো এবং সুন্দর শিক্ষা মূলক, বিষয় যে তারা ; smart বাংলাদেশের মানে smart ভাবে smart আহ ব্যাক্তি হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। আচ্ছা Hello.

প~ পরিবর্তন ঘটে পযুক্তিগত দিক এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক

smart বাংলাদেশ আহ যে বিনির্মাণের স্বপ্নে আমাদের বর্তমান প্রজন্ম যে এগিয়ে যাচ্ছে তার হাতকে আরো দৃঢ় করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে আমরা যে প্রযুক্তিটা আমরা কিভাবে ব্যবহার করছি। এর সুন্দর দিক যেগুলা আছে

এর থেকে digital শিক্ষা লাভ করতে পারি অন্য আরো দশজনকে বো আরো যেগুলো আছে তারা বোঝেনা শিক্ষার আলোতে এখনো আসেনি তাদেরকে আমরা শিক্ষার আওতায় নিয়ে আসতে পারি এই প্রযুক্তির মাধ্যমে, যারা এখন পর্যন্ত

লেখাপড়া জানেনা তাদের হাতেও কিন্তু এখন smart mobile phone আছে। তো তাদেরকে এই smart mobile phone এর মাধ্যম দিয়েই আমরা লেখাপড়া

এই বিষয়ে

তো। পুযুক্তিগত দিক থেকে মানসিকতার দিক থেকে মানুষের সকল কিছুতে উন্নতি সাধিত হবে। হ্যাঁ বলেন আপনে পযুক্তি।

হ্যাঁ চিত্রা বল না কেমন আছো?

ভালো আছো, তারপরে কী খবর কী চলছে বলো? তোমার পরীক্ষা TET পরীক্ষা preparation কতদূর এগোলো বলো?

ধর্না চলছে। ধর্না চলছে, এখনো চলছে?

এই করে না মানে গেলো আমাদের রাজ্যটাই party politics করে সব শেষ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, career। তো তোমরা কী expect করছো? মানে এই বিষয়টা নিয়ে তোমার কী expect করছো ? মানে কবে এই politics টা বন্ধ হবে? ছেলেমেয়েদের জীবন নিয়ে যে এই খেলা হচ্ছে student দের মানে এই যে তোমরা ধর্না, কতজন গো ধর্না দিচ্ছ তোমরা তবু?

অনেক বেশি, পালা করে করে দিচ্ছি তো বিশাল সংখ্যা।

বিশাল সংখ্যা, বিশাল সংখ্যা। বিশাল সংখ্যা, কী অবস্থা ভাবো। গোটা রাজ্যের এমন কোনো জেলা বাকি নেই যেই জেলার থেকে লোক আসেনা।

বীরভূম থেকে আসছি, এই এই এই সপ্তাহে বীরভূমের পালা পড়লো। বীরভূম থেকে যারা আসছে,

তারা কোনো কলকাতায় কারোর বাড়ি চেনাশোনা আত্মীয়র বাড়ি ঠিক করে নিচ্ছে, ওখানে night stay করছে, সারাদিনে এই সেতুর উপরে বসে ধর্না দেয়।

আচ্ছা, তো খুব বাজে পরিস্থিতি, thank god মানে আমি মানে অ মানে UPSC preparation নিচ্ছি। মানে আমার মনে হয় যে এই রাজ্য সরকারের পরীক্ষা দেওয়ার চাইতে at least central এর পরীক্ষাগুলো দেওয়া better মানে অন্তত corruption টা কম হয়, মানে এখানে সময় সময় খাতা দেখা বা result বেরিয়ে যাওয়া এই বিষয়গুলো তো হয় আর কী।

মুড়ি চানাচুর বেঁচতে বলছেন, ঘুগনি বেঁচতে বলছেন। মুড়ি চানাচুর, ঘুগনি বেঁচা। শিক্ষিতদের মুড়ি চানাচুর, ঘুগনি বেঁচতে বলছে? হ্যাঁ, দেখো কোনো কাজই ছোট নয় কিন্তু যদি ওগুলোই করতে হবে তাতে ওর training নিতাম ঘুগনি মুড়ি university হতো, মুড়ি চানাচুর university হত, ভালো করে বানাতাম world class বানাতাম। আচ্ছা আচ্ছা, মানে এটা কী বলছো? মানে মনে মানে IIT college, IIT college অ্যাঁ medical college, এই সমস্ত ছেড়ে মানে politics এর দৌলতে এখন university হবে

যাতে রোজগার, মানে সরকারই তো outline গুলো দেয়।

আর সেটা তো কোনো small scale এ দেয়না, যেমন হাজার টাকা নিয়ে আমি একটা মুড়ির দোকান খুললাম, কী দশ হাজার টাকা নিয়ে একটা ডালা খুললাম, তার জন্য তো এটা তো unorganized sector। কিন্তু সরকার যখন বলছে নিশ্চই কিছু ভাবছে।

যদি সরকার ঘুগনি মুড়ির ব্যাবসার কথা announce করতে পারে তাহলে university টা করবে না কেন?

তো রাজ্যের বাকি দলগুলো তাহলে কী করছে? মানে ধরো যারা youth দের কথা ভাববে, মানে এই যুবসমাজের পাশে মানে ধরো বিরোধী দল বি~ BJP, কংগ্রেস, CPM মানে এর এদের তো একটা নৈতিক দায় থেকেই যায় যে এরা অ্যাঁ কিছু ভাববে বা কোনো protest করবে, কোনো আন্দোলন movement করবে। তো এইসব কিছু হচ্ছে না মানে

আমি তোমায় বলে দিচ্ছি মানে আমি UPSC preparation নিচ্ছি তো মানে রাজ্যের এই politics এই বিষয় news টিউজ এগুলো থেকে একদমই দূরে। শুধু নিজের পড়ায় focus করি পড়াশুনো করি এটাই। তো কী হচ্ছে রাজ্যে politics এ না হচ্ছে আমি জানিনা, তো এইজন্য আরো তোমার সাথে আজকে আমি ভাবলাম একটু কথা বলে দেখি যে কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা, হ্যাঁ বিরোধী দলগুলো করছে। একদম কিছু করছে না হাতে হাত ধরে বসে আছে তাই না। কিন্তু তৃণমূলের তো একটা বিশাল ইয়ে রয়েছে না violence রয়েছে না।

সৌগত রায় হোক, মদন মিত্র হোক, চুঁচুড়ার MLA হোক এমন কী অভিষেক ব্যানার্জী নিজে হোক।

তার জন্য হয়তো কোথাও একটু ঝাড় খাচ্ছে, তবে আমরা ছাড়বো না।

মানে চলতে থাকবে যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে।

আচ্ছা বুঝলাম, আর এতেও তো তুমি তো school, school এর চাকরির কথা বলছো, তো বাকি যে সমস্ত উম আছে আরকি রোজগারের যে মাধ্যমগুলো এই ধরো অ্যাঁ ব্যা~ ব্যবসা, industry যেটাতে উম small scale industry না মানে এই চপ ঘুড়ি চপ, ঘুগন, মুড়ি অ্যাঁ এইগুলো বলছি না আমি, যেগুলো big scale industry, chemical industry হতে পারে বা heavy machinery যে industry গুলো, হ্যাঁ মানে কলকারখানা বলতে যেটা বু~ বুঝি বা শিল্প টিল্প যেটা বুঝি সেটা এখন কীরকম অবস্থায় আছে? একটা huge industry করতে গেলে heavy industry করতে গেলে কয়েকটা জিনিস দরকার। একটা দরকার হচ্ছে জমি, দ্বিতীয় হচ্ছে trained work force উম

উম জমি দরকার, trained work force দরকার, সেটি হচ্ছে proper অ্যাঁ সে সে মানে governmental policy দরকার, সরকারি নীতি।